মেশিন রয়েছে আর দুটো টেবিল রয়েছে রাখা তার পাশে --

আর একটা বন্ধ অবস্থায় একটি বালতি রয়েছে ।

সামনে-এ একটা-আ দোকান যেখানে কিছু লোকজন ভিড় করে জিনিসপত্র কিনছে--